না না আমরা দেখাশোনা করেই দিচ্ছি বিয়েটা। ও আচ্ছা তোরা দেখা শোনা করে দিচ্ছিস ও আচ্ছা আচ্ছা খুব ভালো তা ছেলেটা মানে ভালো তো নেশা টেশা করে না এরকম নেশা বা কিছু করে না

বাহ খুব ভালো বিষয় তাহলে আর ছেলেটার বয়স কত minimum? ছেলের বয়েস ধরেনে এই চব্বিশ পঁচিশ বছর। চব্বিশ পঁচিশ বা বা খুব ভালো। যাই হোক বিয়েটা তাহলে এই february তে february বলছি march এর দু তারিখে হচ্ছে নাকি? হ্যাঁ march মাসের দু তারিখ, তোর আওয়াজটা ঠিক মতো আসছে না জানিস তো মানে slow আসছে।

এবার ঠিক আছে হ্যাঁ এইভাবে বলবি তবে তো শুনতে পাবো। নয়তো গুজুর গুজুর করে আস্তে আস্তে করে বললে কি করে শুনতে পাবো আচ্ছা আচ্ছা নিয়ে বল বলেছিলাম যে ওই কি বললাম একটা ভুলে গেলাম আমি যাই হোক যে বলছিলাম যে বিয়েটা যে হচ্ছে সে তো দু তারিখে হচ্ছে মানে april এর ওটা তাই জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ দু তারিখে march মাসের দু তারিখ।

তা তুই যে কোথায় তুই যে একটা কোথায় বিয়ে বাড়ি গিয়েছিলিস? কোথায় গিয়েছিলিস যেন? হ্যাঁ বিয়েতে গিয়েছিলাম একটু আমি গিয়েছিলাম ওই তোর অনেক দূরে গিয়েছিলাম আমার একটা friend আর কি বাইরে থাকে ওরই আর কি বিয়ে যেহেতু এক সঙ্গে আগে office এ কাজ করতাম ও কিন্তু অন্য company মানে সরকারি চাকরি পেয়ে

এক সঙ্গে office এ হয়তো কাজ করি আমরা। ছোটো থেকেই এক সঙ্গে মানে মানুষ হয়েছি বড়ো হয়েছি আর কি খেলাধুলা করেছি তাই জন্য আজকে গিয়েছিলাম। হম তো ওখানে গিয়ে তুই কদিন ছিলিস ওখানে কিরকম আনন্দ enjoy করলি? হ্যাঁ যদি বলি দেখ কাশ্মিরে বিয়েটা হলো ঠিক আছে। মানে কাশ্মিরের বিয়েটা হয়েছে। তো আমরা flight এ গিয়েছিলাম আরকি জাহাজে গিয়েছিলাম। তো ওখানে totally আমি বিয়ের আহ দু দিন আগে মানে গিয়েছিলাম আর কি ও এসছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য বিয়ের দুদিন আগে। management করার জন্য আমাকে আরোই নিয়ে গিয়েছিলো? তো office এ leave নিয়েছিলাম। বলতে যদি যাই তাহলে ছুটি নিয়েছিলাম। আমি totally ই পাঁচদিন মতো। নিয়ে ছুটি নিয়ে ওর বাড়ি যাই ওখানে আমাকে আলাদা একটা room দেয় আর কি থাকার জন্য ও আমি যেখানে ওই মানে দুটো room ছিল আর কি আলাদা যে একটা ও থাকতো একটা আমি থাকতাম কিন্তু আমি আহ যেহেতু ছিলাম তত দিন ও আমার সঙ্গেই ছিল। যখন বউ আসে তারপরে কিন্তু ও ও room টাতে চলে যায় আর দু তিনটে friend ছিল ওর ওখানে তখন সঙ্গে shift করিয়ে দেয়। তো গেলাম তোর যদি বলি তো প্রথমত flight এই গেলাম flight থেকে নামলাম নেমে আবার ওখানে মানে ওদের আর কি গাড়ি এসছিল চার চাকা ওটাতে গেলাম নিয়ে ওদের বাড়িতে নামলাম শুনতে পাচ্ছিস তো তুই আমার কথা? হ্যাঁ বলি শুনতে পাচ্ছি কিন্তু খুব আস্তে আস্তে আওয়াজটা আসছে জানিস তো খানিক খানিক বুঝতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক তো ওর ওর ওর যে যার সাথে বিয়ে হলো কি করেরে ওই মেয়েটা? মেয়েটা মেয়েটাও একটা মানে মেয়েটা একটা মানে ডাক্তার আর কি যদি বলতে যাই তো নার্স মেয়েটা ঠিক আছে hospital এ চাকরি করে মেয়েটা। ও ডাক্তারি করে?

আর মেয়েটার বাবা যদি বলিস তাহলে ওর মেয়েটার বাবা আরকি একটা police আর কি। তো মেয়েটা দেখতেও খুব সুন্দর। আহ ওরা আর কি ওই একটা দুটোই মেয়ে আহ মানে ওই আরকি বড়ো একটা মানে বোন আছে ওর তো দুটোই দেখতে খুব সুন্দর।

আহ বউ ভাতে ওদের বাড়িতে গিয়েছিলাম তারপরে মানে খুব আনন্দ হয়েছিল তোকে বলে বোঝাতে পারবো না এতটাই আনন্দ হয়েছিল। ও ওদের দেখাশোনা করে বিয়ে হলো না ওই এ করে love marriage করে? ওদের দেখ love marriage করে হয়েছিল। উম বিয়েটার যদি কথা বলিস তো love marriage বলতে না আবার পক্ষে love marriage ও বলতে পারিস তার কারণ হচ্ছে ও যখন চাকরি করতো আরকি ওখানে তো ওই ওর hospital এর পাশে কিন্তু চাকরি করতো। তো প্রত্যেকদিন যাওয়া আসা করতে করতে ওর সঙ্গে দেখা হতো প্রায়ই দেখা হতো। তো ওর বাবাকে ওর মানে ও একটা বন্ধু ছিল ওকে বলেছিলাম আর ওকে পছন্দ হয়েছে ওই মেয়েটাকে তো মানে ওর বাড়িতে জানানোর জন্য যে বিয়ে দেবে কি না ওর বাবার সঙ্গে কথা বলার জন্য তো বলেছিলো ওই ওই friend টা আর একটা friend ওর আরকি গিয়ে একজনকে মানে যে আর কি মানে ঘটক বলি আমরা যাকে বাংলা ভাষায় তাকে বলে তাই সেই লোকটা গিয়ে ওর বাবাকে জিজ্ঞাসা করে তারপরে ওর

হম সব বুঝলাম

না তো আমার আওয়াজ তুই পাচ্ছিস না কেন কি problem কি হচ্ছে ঠিকঠাক শুনতে পাচ্ছিস না? মানে কোনো কোনো problem হয় না মানে তোর আস্তে আস্তে তোর আওয়াজটা আসছে বুঝলি তো।

Sound টা কমানো আছে আমি sound টা বাড়িয়ে দিচ্ছি অসুবিধা নেই যাই হোক নিয়ে তারপরে

নিয়ে তারপরে বল তারপরে খবর টবর বল খবর আমার তো বিন্দাস খবর এখন তো একটা এতে কাজ করছি একটা company তে ওটাতে ধরেনে সব দিন তো আর কাজ থাকে না তার জন্য অসুবিধা হচ্ছে টাকার বুঝলি

যাই হোক বুঝলাম তাহলে তুই একটা company তে কাজ পেয়েছিস? কোন company রে? কি কাজ ওটা?

ধরেনে তুই যদি যাস আমাদের office টাতে তুই ওখানে ধরেনে তুই যদি certificate তুলতে চাস graduation এর বা BA তাহলে তুই ওখান থেকে নিতে পারিস, পয়সা দিয়ে। মানে আমি ঠিক বুঝতে পারলাম না আর একবার বলবি? একটু মানে clear করে বল তাহলে বুঝতে পারবো। মানে ধরেনে তুই পড়াশোনা করছিস তোর নে তুই ধরেনে পড়াশোনা তোর তোর ইচ্ছা আছে আমি graduation pass করার তো

আহ তুই earphone এ কথা বলছিস না এরকম normal আহ mobile থেকে কথা বলছিস? না না mobile থেকেই কথা বলছি। এখানে হাওয়া বাতাস দিচ্ছে তার জন্য খানিক অসুবিধা হচ্ছে ও মানে আওয়াজটা একটু তোর আসছে দাবা আওয়াজ আসছে না সেরকম লাগছে মুখে যেমন কাপড় দিয়ে কথা বলে ওইরকম type এর আসছে তাই জন্য বললাম

হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি নিয়ে তাহলে তুই বলতে চাইছিস মানে যারা পড়াশোনা করার পরে আহ মানে কিসের বললি ওটা আর একবার বলতো তুই ধরেনে পড়াশোনা করতে করতে তুই ধরেনে তোর অসুবিধার জন্য আর পড়াশোনা তো আর এগিয়ে যেতে পারলি না তো তার জন্য তোর ধরেনে তোর এটা certificate টা তোর লাগতো graduation এর certificate টা লাগতো মানে তোর অসুবিধার জন্য তোর পড়াশোনা হলো না আর। নিয়ে তুই আর graduation certificate টা পেলি না পড়াশোনার জন্য এবার তুই যদি মনে করিস certificate graduation এর certificate টা নেবো তাহলে তুই আমাদের office, office এর সঙ্গে যোগাযোগ করতে পারিস। তাহলে ওখান থেকে

মানে NIOS যে board আছে আর কি exam টা দেওয়ার পরে certificate টা দেয় যে graduation বলো মাধ্যমিক বলো উচ্চমাধ্যমিক বলো তো তাদেরকে আহ ওখান থেকে exam দিয়ে ওই certificate টা দেয় তাই আমাদের মানে ওটা একটা company আর কি তো এই company থেকে client নিয়ে গিয়ে ওটাতে মানে graduation টা মানে exam টা দেওয়া হয় মানে exam টা দেয় আর কি নিয়ে certificate টা দেয়। এইটাই হচ্ছে তোদের কাজ মানে client টা তোদেরকে নিয়ে যাওয়া খালি এটাই তো? হ্যাঁ ওটাই ওটাই ওটাই ওটাই বলছি। হ্যাঁ তো এটা পরিষ্কার করে বলবি তো আমিও বুঝতে পারছিলাম না। আমি বলি হ্যাঁ ওটা আবার কি আবার? যে হ্যান ত্যান উমুক মুতুক, বুঝতে পেরেছি এবার বুঝতে পেরেছি। যাই হোক নিয়ে

আমার খবর তো ধরেনে আমি সেই সকাল বেলায় বেরোচ্ছি বাড়ি থেকে নিয়ে ওই আটটা নটার সময় ঢুকছি তো সব দিন তো আর office থেকে এক এক দিন ধরেনে বাড়িতে আছি লাগাইছি তো নিয়ে বাবা একলা পারে না বাবার খুব শরির খারাপ হচ্ছে নিয়ে আমাকে সব একটু দেখাশোনা করতে হচ্ছে। হাট নিয়ে যেতে হচ্ছে বিভিন্ন হাট নিয়ে যেতে হচ্ছে কপি গুলা খুব ধরেনে আমার

হম মানে চাষ করছিস তোরা তাহলে তোকে ওটাও করতে হচ্ছে আবার office এর কাজও দেখে হচ্ছে। হ্যাঁ চাষ তো করেছি হ্যাঁ দুটোই এক সাথে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পরলাম যাই হোক

হ্যাঁ girlfriend তো আছে কিন্তু এখন বিয়ে সাধি নিয়ে কোনো এখনো চিন্তা ভাবনা করিনি এখনো। কেন রে মানে girlfriend যখন আছে তখন বিয়ে করেনে। সব থেকে আমার মনে হয় ভালো হবে তার কারণ সুখে সংসারটা করতে পারবি। And যেহেতু তুই একটা বেকার ছেলেও না যেহেতু company তে কাজও করছিস এখন আবার তোর বাপের জমিটাতেও মানে সময় চাষটা দেখছিস ওটা দুই দিকে তো income করছিস। এটাতে আবার মানে না করার কি আছে মানে এটাতে তো বিয়ে করে তো কোনো মানে খাওয়ার তো কোনো মানে অসুবিধাই হবে না আমার মনে হয়। না বিয়ে তো করবো আগে তো বোনের বিয়েটা তো দিতে হবে তারপর তো আমি বিয়ে করবো। এখনো তো বোনের বিয়ে হয়নি তাহলে যদি বোনের না বিয়ে হয়েছে তাহলে আমি বিয়ে করলে তাহলে তখন সবাই কি বলবে, বলবে

বলবে বোনের বিয়ে হয়নি এখনো ও বিয়ে করে নিলো। তখন কি ভাববে বলতো তার জন্য আমি এখন কোনো বিয়ের জন্য কোনো এ নিইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো সেটা বল যে বোনের বিয়েটা হচ্ছে তো এই দুই মাস পরে তখন পরবর্তীতে তখন বোনের বিয়েটা হয়ে গেলে মিটে গেলে তখন আমার চিন্তা ভাবনা করবে বাড়িতে বা আমি তখন দেখবো তাই তো? হ্যাঁ ওটাই তার জন্য এখনো কোনো এ করিনি নিয়ে বোনের বিয়েটা হয়ে যাক তারপরে আমি চিন্তা ভাবনা করবো বিয়ে করবো না কি করবো ও আচ্ছা আচ্ছা আর আমি তোকে যেটা বলছিলাম না যে কাশ্মীরের কথা আমার বন্ধুর কথাটা ওটা তো তোকে পুরো ওটা বললামই না। শুনবি পুরোটা? হ্যাঁ বল তাহলে কেন শুনবো না তুই যদি বলতে চাস তাহলে তো অবশ্যই শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ তুই যদি শুনতে চাস তাহলে বলবো দেখ না হলে কিন্তু বলবো না আমি। না না বল কেন, কেন শুনবো না তোর কথা আমি তাই না শুনি বল

আমি যেটা বলছিলাম দেখ সেদিনকে আমি আর কি যাই ওই বিয়েতে আরকি কাশ্মীরে তো উম গিয়ে আরকি মনে ওদের বাড়িতে যেদিনকে যাই আরকি মানে মেয়ের বাড়ি আরকি আহ নিয়ে আমি আমার friend এর গাড়িতেই ছিলাম মানে যে বর আরকি তার গাড়িতে ছিলাম তার যেহেতু close friend ছিলাম আমি। তাই জন্য আমাকে নিয়েছিল ওর সঙ্গে তো গিয়েছিলাম ওর বাড়ি তো তারপরে একটু হাসি মজা হলো তারপরে ওখানে খাওয়া দাওয়া হলো। নিয়ে রাত্রে বেলায় এবার আমার মানে ওর বউ আরকি আমার friend এর বউ আরকি এসছিল তো ওর সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম কথা বার্তা বললাম ও আলাপ করিয়ে দিলো যে এটা আমার Close friend বা প্রথম থেকে এসছি। তো মেয়েটা, মেয়েটা বললো তারপর জিজ্ঞাসা করলো আমার নাম টাম হ্যান ত্যান বাড়ি টাড়ি কোথায়? আর কি করি না করি সব কিছুই বললো তারপরে ও, ও আবার ওখানে কি বলেছে জানিস একটা হাসির কথা বলে দিয়েছে যেটা আমাকে খুব হাসি লেগেছিলো। কি কথা?

হ্যাঁ বল কেন শুনবো না হাসির কথা হলে আর বলিস না ও আবার বলেছে কি জানিস ওর বোনটাও ছিল কিন্তু পাশে ও বলছে যে তোমাকে

হ্যাঁ হ্যাঁ তো বলছে তোমাকে কি আমার বোনটা

আবার নিয়ে ও বলছে আরে বল না কোনো tension নিস না আমরা তো এক সঙ্গে ছোটো থেকে মানে বড়ো হয়েছি সবই করেছি। তো এখানে যদি তোরটাও হয়ে যায় তাহলে আরো ভালো হবে। দুই বন্ধুতেই থাকবো এক সঙ্গে নিয়ে আমি ভাই কিন্তু কিছু বলতে পারছি না সেই সময় যে কি বলবো না বলবো। আমি বললাম দেখ ভাই তুই বিয়েটা করছিস কর টা খাই আমিও decision টা নিই। দেখ আমি বিয়ের ব্যাপারে কিছু বলতে পারবো না তার কারণ দেখ বাবা মা আমায় যেখানে বলবে সেইখানে দেবো মানে করবো আর কি

বুঝলি তো নিয়ে ওটা বলে আবার কাটিয়ে নিলাম তারপরে আবার কি করলো ওর বন্ধুর কাছে মানে আমার friend এর কাছে ওর ওর মানে যার সঙ্গে বিয়ে হয়েছে ও number টা নিয়েছে number টা নেওয়ার পরে ও আবার number টা নিয়ে আহ বলেছে তোমার friend কে আমি phone করবো কথা আছে কিছু। নিয়ে আমাকে phone করেছিল নিয়ে অনেক কিছু বললে আর আমি কি করবো কিছু বুঝতে পারছিলাম কি বলবো না বলবো

হ্যাঁ সেটাই বলতে চাইছে but আমি করবো না এখন বুঝতে পারলি তো আমার এখন মানে কিছু এখন future এ অনেক কিছু করতে হবে বুঝতে পারলি তো এখন বয়স হয়নি। হম এখন তো যে আগে থেকে বিয়ে করে নিলে তো হবে না আগে ওসব কাজ আগে নিজের পায়ে দাঁড়াতে হবে তার পরে তো বিয়ে সাধি করতে হবে। একদম একদম একদম ঠিক বলেছিস। নিজের পায়ে না দাঁড়িয়ে না একটা যদি ভালো চাকরি না হয় তুই যদি এখন বাড়ি গাড়ি নাই করতে পারলাম তাহলে কি করবো ভবিষ্যতে future এ তো বিয়ে করে যখন বাচ্চা কাচ্চার ব্যাপার আছে তারা হলে তখনি তাদের খরচাই যদি না চালাতে পারবো ঠিকঠাক করে তাহলে কি আর হবে। তাই জন্য তো এখন থেকে মানে পরিশ্রমটা করতে হবে। সেই জায়গাটায় যেতে হবে বা সেই মানে level টায় যেতে হবে যদি বলা হয় তাহলে। হ্যাঁ ওটাই তোর যে একটা girlfriend ছিল ও ও কি তোকে বিয়ে করবে?

আমার বিয়ে সাধির দিকে অতটা এখন intest যদি বলতে পারিস তোর তোর জানিস না আছে কি আমি বলতে পারবো না তোর হয়তো আছে but তুই যেহেতু কাজও করছিস আমিও কাজ করছি আমার আমার এখনো, এখনো মানে যে স্বপ্ন গুলো আছে সেগুলো কিছুই পূরণ হয়নি।

হম হম ওটাই মানে আমিও ধরেনে আগে যখন নতুন নতুন তখন খুব আমাকে মজা লাগতো এখন অত আর মজা লাগে না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। যাই হোক আমি তো অনেক কিছু বললাম তো তুই কিছু বল তুই শুধু শুনে যাবি না কিছু বলবি? না না কেন শুনবো আমিও তো বলছি তো তোর সাথে কোথায় তো বলছি আমি কেন শুনবো তুই, তুই শুধু বকে যাবি আর আমি শুনে যাবো তাই হয়

হ্যাঁ সপ্তমের খবর কি বল ওর তো ও তো বিয়ে করে নিয়েছে তা ওর খবর রাখিস না? না ভাই না ওর খবর আমি রাখতে চাই না যেহেতু ওর এখন married এবং বিয়ে হয়ে গেছে তো আর খবর নিয়ে কি হবে বল? ও এখন আমি চাই ও ভালোই থাকুক সুখে থাকুক মানে সুখে বাস করুক আর কি সুখে সংসার করুক এইটাই চাইবো আমি খারাপ চাইবো না তাই জন্য। তার কারণ কারো খারাপ চাইতে নেই হয়তো যদি খারাপ তার চাই

ও তো সেই love marriage করে বিয়ে করেছিল তাই তো পালিয়ে গিয়ে? না না না না ওর বাড়ি থেকে, বাড়ি থেকে দিয়েছিলো ওটা বাড়ি থেকে দিয়েছিলো হ্যাঁ হ্যাঁ ওর বাড়ি

তাই বললাম আমি তো আর জানি না কি করে বিয়ে করেছিল। তাহলে হয়তো তুই ঠিক খবরটা পাসনি হয়তো। ওর বাড়ি থেকে আরকি family র pressure এর জন্য ও করেছিল বিয়েটা তাই জন্য আর আমিও কিছু বলিনি। আমাকে phone করেছিল যে তুমি বিয়েতে রাজি কি? আমি বললাম তোমার যেটা ইচ্ছা দেখো তোমার ভালো লাগলে করবে না লাগে আমি কিছু বলতে পারবো না। তার কারণ যখনই বাবা মা তো fixed করে দিয়েছে আমার মনে হয়।

হ্যাঁ তো আমার মনে হয় না যে যখন fixed করছে তখন মনে হয় না যে আহ ভাঙার এ টা ঠিক হবে তাই জন্য আমি বললাম করে নাও আমার কোনো মানে এ নাই তুমি করে নাও আমার মনে কোনো দুঃখ নেই এই বলে। মানে বাড়ির চাপেই বিয়ে হয়েছে তো বাড়ি থেকেই বিয়ে দিয়ে দিয়েছে। একদম একদম সেটার জন্যই করেছে। নিয়ে তোর তুই আরে হ্যাঁ সবই তো জিজ্ঞাসা করলাম একটা জিনিস কথা জিজ্ঞাসাই করা হলো না বাড়িতে তোর বাবা মা ভালো আছে তো? হ্যাঁ কি বলতো বাবা মা বাবার তো শরির খারাপ বাবা ভালো নেই মা তো ঠিক আছে বাবা ওষুধ খেত তো সেদিনকে ডাক্তার দেখিয়ে জ্বর হয়েছে।

মানে জ্বর হয়েছিল তো নিয়ে জ্বর থেকে দেখাচ্ছিলাম ওখানে ধরেনে প্রায় এক দুমাস দেখালাম ওখানে, ওখানকার তো ওষুধে কোনো কাজই করে না।

রামপুর গিয়েছিলাম নিয়ে। তো ওখানে দেখাচ্ছি তাও খানিক খানিক ভালো লাগছিল।

না না অত এ মানে খানিক সুস্থ লাগছে এখন আগেকার থেকে

শরিরটা একটু খারাপ করবে বা জ্বর সর্দি এগুলো তো আসবেই সবাইকে তাই জন্য একটু সাবধানে থাকবি জল গরম খাবি ঠান্ডা জল খাবি না এগুলো একটু নিয়ম মেনে চলবি বুঝতে পারলি?

ঠান্ডা থেকে গরম কখন গরম থেকে ঠান্ডা হয়ে যাচ্ছে। নিয়ে তুই এখনো কি মানে জমিতেই আছিস না কোথায় আছিস তাহলে এখনো? হ্যাঁ জমিতেই বসে আছি দেখ ছাগল আছে তো পাশে তার জন্য বসে আছি ছাগল

হম নিয়ে নিয়ে তাহলে

হম বল বল কি বললি বুঝতে পারলাম না আমি।

হ্যাঁ খাওয়া দাওয়া আমি করেছি। আর যেটা আমি বলছিলাম যে তাহলে তুই কখন বাড়ি যাবি ওখান থেকে তাহলে? এই যাবো আর দশ পনেরো minutes পর চলে যাবো আমি বাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিকই আছে ভালোই ব্যাপার আর বলিস না আমার mobile টা কি হয়েছে ঠিক মতো charge টিকছে না একটা মনে হয় আমাকে battery টা change করতে হবে। তাই আর কি আহ বলছিলাম যে তোর কত percent charge আছে রে?

আসলে কি জানিস আসলে বয়স হয়ে গেছে না তাই জন্য আরো

আচ্ছা আচ্ছা আচ্ছা তোর যেটা বলেছিলাম তুই মানে তুই যাকে আর কি বিয়ে করবি তাকে তাকে কি তুই mobile দিয়েছিস না ওর বাবা মানে বাড়ির mobile থেকেই আর কি করে তোকে phone? না না ওই কিনেছে সেই school টাকা দেয়নি বারো হাজার করে ওটা থেকেই কিনেছে। ও আচ্ছা আচ্ছা মানে আমাদের মমতা ব্যানার্জি সবাইকে দিয়েছিলো ওইটা থেকেই করছে তাই না? হ্যাঁ ওটা থেকেই কিনেছে আমি কোনো কিছুই দিনই gift দিইনি। তা বলে একটাই দিয়েছিলাম কি দিয়েছিলিস তুই একটা?

না ওটা সেই পুতুল চিনিস না তো পুতুল চিনিস তো?

আচ্ছা খুব বিষয় খুব ভালো ব্যাপার।